বাড়ির ভেতরে অনেকগুলি লাইট জ্বলছে।

বাইরে গ্যাসের কভার ঝোলানো আছে.

বিল্ডিংয়ের সামনে তিনটে বাইক রাখা আছে।

অনেকগুলি দেবতার মূর্তি দেখা যাচ্ছে.

পাশে দু'তিনজন হেঁটে হেঁটে যাচ্ছে।

মাঠে অনেক জল জমা হয়ে আছে।

একটা ব্যালকনিও দেখা যাচ্ছে।

অনেকগুলি চেয়ার রাখা আছে।

একজনের হাতে একটা বই আছে।

পিছনে একটা বো-বোর্ড লাগানো আছে.

দোকানে স্যান্টাক্লজের জামা ঝুলছে।

অনেকগুলি লোহার যন্ত্রপাতি আছে.

বাইকের ছোট্ট একটা অংশ দেখা যাচ্ছে.

পেছনে কয়েকটা সুপারি গাছ রয়েছে।

দুটা জামা কাপড়ের দোকান দেখা যাচ্ছে.

এটি একটি কাঠের জিনিসপত্রের দোকান।